আ-আর সুন্দরকরে সাইড -এ ডেকোরেট করা হচ্ছে একটা বাঁশ রয়েছে খুঁটি অনেকগুলো মানুষ তার সঙ্গে একটা মহিলাও কয়েকটা মহিলাকে দেখতে পাচ্ছি।

পিছনে একটা নারকেল গাছ-ই দেখতে পেয়েছি-ই ওই আকাশটাকে ও দেখা যাচ্ছে পেছন দিকে।